hello রুদ্রবাবু

ভালো আছি। আপনি কেমন আছেন? অনেকদিন পরে কল করলেন। এই আর বলবেন না, ভালই আছি সবাই আমাদের বাড়িতেও সবাই ভালো আছে। কিন্তু জানেন তো শীতটা কিরকম পড়েছে এখন। হ্যাঁ এইবারে তো যা শীত পড়েছে, শীতটার তো কোন ঠিক ঠিকানাই নেই। কখন এই দক্ষিন দিক থেকে হাওয়া আসছে কখন আবার উত্তর দিক থেকে হাওয়া আসছে। শীত পড়বে কেউ কখনো ভাবতেই পারেনি তো সেই শীতের জন্যে, ঠিক ঠিক, সেই শীতের জন্যে খুব আমাদের কষ্ট হচ্ছে, যাদের বয়স বেশী তাদের, এবার একটু বেশী কষ্ট হচ্ছে। হ্যাঁ এবারে যে ঠাণ্ডাটা পড়েছে এবারে ঠাণ্ডাটা একটু আলাদা রকম ভাবেই পড়েছে। যে এতো পরিমানে ঠাণ্ডাটা আপনি যেটা বললেন ঠাণ্ডাটা এতো পরিমাণে বেশী হয়ে গেছে এবারে যে, বয়স্কদের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে এখানে। তো আপনারা এখন কোথায় রয়েছেন? আমরা এখন পূর্ব মেদিনীপুর তমলুক এ আছি।

আমি এসেছি, তিন চার মাস হয়ে গেল এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। না আমাদের এখানে কলকাতাতেও ঠাণ্ডাটা কিন্তু ভালই পড়েছে। মেদিনিপুরের ওইদিকে একটু গাছ গাছারা বেশী সেইকারনেই ঠাণ্ডাটা একটু ওই দিকেও বেশী হয়, সাধারণত অন্য সময় কলকাতার, তাপমাত্রা অনেকটাই কম থাকে, মানে গরমটা একটু বেশী পাই আমরা। ঠাণ্ডা আপনাদের ওখানকার থেকে। কিন্তু এবারে যা দেখতে পাচ্ছি সব জায়াগতেই ঠাণ্ডাটা খুব ভালো পরিমাণে পড়েছে।

হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও শুনেছি যে কলকাতাতে অতটা ঠাণ্ডা থাকে না শীতকালে, হয়ত ওটা শহর বলে অত বেশী যান বাহন চলাচল করে তার ফলে, হয়ত তাপমাত্রা টা অতটা কমে না। তবে আমাদের এইদিকে গাছপালাটা একটু বেশী আছে তাই তাপমাত্রা টা একটু বেশী পড়ে যায়ড়ে তো তবুও এই যে শীতকালের একটা মজাও আছে, কষ্ট যেমন আছে তেমন মজাও আছে বলতে পারেন। ঠিকই বলেছেন। আমাদের এখানেও তো সেরকম। এই ধরুন না যখন গরমকাল টা থাকে গ্রীষ্মকাল টা থাকে কত পরিমাণে হচ্ছে তাপমান টা বেড়ে থাকে। এবারে কিন্তু গরমটাও খুব ভালো পরিমাণে পরেছিল, সেটা কিন্তু আপনার ভুললে চলবে না। হ্যাঁ গরম টাও পড়েছিল সেটা ঠিক বলেছেন আপনি। গরমটা যেমন ছিলও শীত টাও সেরকম জাঁকিয়ে পড়েছে। আবার কিন্তু এটাও ভুললে চলবে না, বর্ষা কালটাও কিন্তু খুব বেশী পরিমাণ ছিল বর্ষা কালটা। বর্ষাকালে কিছু কিছু জায়গায় প্রচূর পরিমাণে বর্ষা হয়েছে। তো স্বাভাবিক শীত তো সেই পরিমাণে তো পড়ারই কথা, যা লোকেরা বলে আর কি।

হ্যাঁ, সেটা বলতে পারেন। তবে শীতটা উপভোগ করার মতই আমার তো শীতকাল এই জন্যে ভালো লাগে কি, শীতকালে খেজুর গুঁড় পাওয়া যায়, শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা হয়, সেই মেলা ঘোরার মজাই আলাদা। তা বটে। হ্যাঁ আপনার তো একটু খানি এই রকম অভ্যাস ও রয়েছে বিভিন্ন মেলাগুলো ঘুরতে আপনার আবার খুবই পরিমাণে ভালো লাগে। ঠিক ঠিক, ঠিক কথাই বলেছেন আপনি। তবে হ্যাঁ আরও একটা জিনিসও কিন্তু রয়েছে শীতকালেতে আপনার এই যে ধরুন অন্যান্য সময়তে, গ্রীষ্মকালে বলুন বা বর্ষাকালে বলুন, অনেক সময় আমাদের একটু ইচ্ছে হয় একটু অন্য ধরণের জামা কাপড় পড়ি, অন্য ধরণের একটু খানি আমরা উম সেজে একটুখানি বেরোই, যেটা কখনই সম্ভব হয়ে ওঠে না। গরমকালে তো এতই পরিমাণ গরম থাকে, যে আপনি একটা জামা গায়ে দেবেন একটু খানিকের মধ্যেই ঘামে পুরো ভিজে চপ চপ হয়ে গেলো। আবার বর্ষাকালের ক্ষেত্রে অর্ধেক সময় তো ছাতা আর রেনকোর্ট আর কোন কাপড়ই শোকাতে চায় না। তো কত বড় প্রবলেম বলুন তো। কিন্তু শীতকালে যেরকম খাবারের অনেক ধরণের, এ ঘটে থাকে, আবির্ভাব ঘটে থাকে বিভিন্ন ধরণের খাবারের যেরকম আপনি বললেন গুঁড়, আর তারপরে সব্জিও কিন্তু খুব ভালো পরিমাণে ওঠে, এই সময়তেই। তো সেরকম কিন্তু আমাদের সাজগোজ টাও আমরা খুব ভালো করে maintain করতে পারি শীতকালে। তাই না? হ্যাঁ সেটা ঠিকই বলেছেন কিন্তু আমি বলছি আপনাকে আমার সাথে কি হয়েছে। আমি তো বেশীর ভাগ সময় গুজরাতেই থাকি। প্রায় কয়েক বছর পরে প্রায় বলতে পারেন,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

কারণ ওখানে শীতটা ওরকম থাকে না যে আমাদেরকে আহ একটা দুটো একসাথে গরম জামা use করতে উম পড়তে হচ্ছে। কিন্তু এই পশ্চিমবঙ্গে, এবারে এসে আমি দেখলাম, যে শীতটা এতই বেশী যে একটা গরম জামার ওপরে আরেকটা গরম জামা আমাদের পড়তে হচ্ছে। আর সেই জন্যে এবারে আমার সাথে কি ঘটেছে যে আমি যখন গুজরাত থেকে এসেছিলাম, তো আমি ভেবেছি অত গরম জামা নিয়ে যাওয়ার কোন দরকারই নেই। একটা দুটো নিয়ে গেলেই,

তাহলে ঠাণ্ডাটা যেভাবে জাঁকিয়ে পড়লো, তাতে তো আমি যেগুলো এনেছিলাম তাতে তো কোন মতেই শীতটা কাটছে না। তাই আমাকে এবার আবার নতুন গরমের জামা কিনতে হল কয়েকটা। আহ সেটা আপনি একদমই ঠিক কথা বলেছেন। এই যে শীতকালের সময়টা তে প্রত্যেক বারের কি হয় শীতটা একটু আমাদের সাথে ছলনা করে যায়, বা আপনার একটু খেলা দেখিয়ে দিয়ে যায়। একদিন হয়ত পড়লো বা দুদিন হয়ত পড়লো, আর ওই থাকে সমস্ত জায়গায়তেই এক বা দুদিন আপনার শীতটা ওরকম ভাবে পড়ে। কিন্তু তারপরেই কি হয় তারপরেই দেখা যায় গরমটা শুরু হয়ে গেছে। কিন্তু এই বারে এই যে একটা চালু রয়েছে আহ ঠাণ্ডা ভাবটা সেটা কিন্তু দীর্ঘ সময় ধরেই চলছে। আর ঠিকই বলেছেন গুজরাতের আহ দিকে যদি ধরা হয়, তো সেখানে আপনার যে ঠাণ্ডাটা সেখানে সাধারণত ওরকম ভাবে গুজরাতে পড়ে না অতটা পরিমাণ ঠাণ্ডা। কিন্তু এবছর যে ধরণের এ হয়ে মানে অবস্থাটা তৈরী হয়েছে, আমি তো একটু খানি খবর টবর দেখি সাধারণত। গুজরাতেও কিন্তু এ বছর বৃষ্টিটা খুবই বেশী পরিমাণে হয়েছে। কিন্তু, আর গুজরাত তো বরাবর গরম থাকেই, শুষ্ক weather অনেক। তো সেই হিসাবে আপনার কিন্তু এখানেও তাই ঠাণ্ডাটা এবারেও ভালই পড়েছে। আর আপনি গুজরাতে থাকেন বলে আপনি ঠিক বুঝতে পারেননি, যে পশ্চিমবঙ্গে ঠাণ্ডাটা কতটা হবে, স্বাভাবিক কথাই। কিন্তু এখানে যদি আবার দেখেন যে ঠাণ্ডার সাথে, আরও একটু খানি গিয়েছিল যে আগে কিন্তু ঠাণ্ডাটা শুরু হওয়ার সময়তে বৃষ্টি হয়ে গেছে একটু খানি। তার কারণে ঠাণ্ডার এবারের শুষ্কতাটা খুব দেরিতে এসেছে।

ঠিকই বলেছেন আপনি। তবে যাই বলুন শীত নিয়ে এতো আমরা আহ কষ্টের কথা বললাম কিন্তু আহ এই যে আপনি বললেন যে এই শীতকালের সবজি, সবজিগুলো এতো ভালো ভালো সবজি বাজারে আসে, আমি যখন বাজারে যাই আমি ওই সবজিগুলোকে দেখে আমি আর আটকাতে পারিনা, আমার মনে হয় সবকিছু কিনে ফেলি। শীতকালের সবজি সব কটাই আমার খেতে ভালো লাগে। আর বাজারে গিয়ে দেখতেও ভালো লাগে। ওই যে সব তাজা তাজা সব সবজিগুলো সাজানো থাকে বাজারে, ওগুলো দেখতে ভালো লাগে। আপনি কি বলেন? না আমাদের তো সেই একই জিনিসই থাকে। এই দেখুন না যখন এই পাড়ার মধ্যে দিয়ে একটুখানি হয়ত সন্ধ্যে বেলার দিকে এলাম, তখনই দেখতে পাই একটা ঠ্যালার ওপরে অত পরিমাণে ফুলকফি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। বেশ বেশী সংখ্যায় ফুলকফি বাঁধাকফি প্রচুর পরিমাণে নিয়ে ওরা দাঁড়িয়ে থাকে। আর এই ফুলকফি জিনিসটা আমার আবার খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে।

যদিও বা এখন সমস্ত সবজি গুলো বারো মাসই পাওয়া যায়, কিন্তু শীতকালের সময় যে আপনার সবজিগুলো হয় ধরে নিন, ফুলকফি ধরুন গাজর ধরুন capsicum ধরে নিন, তারপরে আপনার, যতগুলো রয়ছে বিট আহ কড়াইশুঁটি এই গুলোর তো তুলনা হয় না এইগুলো একেক টা এমন ধরণের সবজি আপনি যে কোন ধরণের খাবারে দিয়ে দিন, তার স্বাদটাই একটা আলাদা মাত্রায় নিয়ে চলে আসে হ্যাঁ ঠিকই বলেছেন আরও একটা তো ঠিকই বলেছেন আপনি আরও একটা তো আপনাকে বলা হয় নি

আচ্ছা ঠিকই বলেছেন আপনি। আপনি যেমন বললেন না যে আপনার ফুলকফি খেতে খুব ভালো লাগে, আমি তাহলে আমার কথাটা বলি শুনুন। এই যে শীতকালে এখানে যে ওল কফি পাওয়া যায় ওল কফি টা আমার খুব খেতে ভালো লাগে। কিন্তু যেহেতু আমি গুজরাতে থাকি, এই বছর হল যে মনে কয়েক বছর পর মানে আমি বলছি প্রায়, আট নয় বছর পরে আমি গিয়ে ওল কফি খেলাম এখানে। কারণ ওল কফি গুজরাতে পাওয়া যায় না। তো এই বছর আমি সেই ওল কফি খেয়ে আমার সেই পুরনো স্মৃতি আবার ফিরে এল।

আপনি তো থাকেন একদম একটা উম এমন জায়গায় পূর্ব মেদিনীপুর যেখানে সবথেকে ভালো পাওয়া যায় হচ্ছে চপ, তেলেভাজার জায়গা আপনার ওই জায়গা, তো আপনাদের তেলেভাজার এখন কেরকম এসেছে? ফুলকফি দিয়ে সিঙ্গারা তৈরি হচ্ছে আপনাদের ওখানে?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

হম হম হম ঠিক ঠিক, না আমাদের এখানে আর কোথায় হয়ে থাকে। তবে হ্যাঁ আমাদের এখানের একটা খাবার বলবো, আপনার কিন্তু শুনেই আপনার খুব লোভ লেগে যাবে, সেটা হচ্ছে কলকাতার কচুরি। সাধারণত সারা বছরই কচুরিটা যেটা পাওয়া যায় এখানে যেটা লুচির মত হয়, আপনাদের ওখানে গুজরাতের দিকে কিন্তু কচুরি মানে, সেটা অন্য একটা শক্ত গোল মত যেটা পাওয়া যায় সেটাকে কচুরি বলে, যাকে আমরা এখানে খাস্তা কচুরি বলে থাকি। তো এখানের যে কচুরি পাওয়া যায় এই সময়টাতেই ওঠে, কড়াইশুঁটির কচুরি, এটা লুচির মত হয়, রাধাবল্লবির থেকে size এ একটু খানি ছোট, তো তার ভেতরে আপনার কড়াইশুঁটির একটা মণ্ড তৈরি করে তার ভেতরে দিয়ে তারপর সেটাকে বেলা হয়, বেলে তারপর তাকে ফ্রাই করা হয়। আর তার সাথে ওরা আলুর তরকারি দেয়, কড়াইশুঁটি ফুল কফি দিয়ে অসাধারণ লাগে খেতে। হ্যাঁ ঠিকই খেয়েছেন আপনি?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

তবে এই শীতকালে আরেকটা জিনিস খুব মজাদার পাওয়া যায়, যেটা আমার খুব ভালো লাগে। খেজুর গুঁড়। খেজুর গুঁড় কিন্তু গুজরাটেও পাওয়া যায় না। তো এইজন্য এই এই শীতে এই বার আমি এসেই, খেজুর গুঁড়টা খেলাম। যেটা ওই শীত কালে যে আহ তরল খেজুরগুঁড়টা হয় যেটাকে ঝোলা গুঁড় বলে, সেই জিনিসটা কিন্তু অনেক বছর পরে আমি এসে খেলাম

পরিবারের সবাই এই খেজুর গুঁড়টা খেতে খুবই পছন্দ করে। তবে আপনার যেরকম বললেন, যে ময়দা বা আপনার এই ধরণের পরটা বা ময়দা জাত জিনিসগুলো আপনি খেতে পছন্দ করেন না,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 কিন্তু তাও জানিনা কেন, আমার ঠিক এর খেয়ে সেই স্বাদটা সেউ তৃপ্তিটা পাই না, যেটা হয়ত এমনিটায় আমি পেয়ে থাকি। হ্যাঁ কি বলছেন আপনি! আরে নলেন গুঁড়ের রসগোল্লা নলেন গুঁড়ের পায়েস তো সবাই সারা বছর অপেক্ষা করে থাকে এই শীতকালে খাবে বলে। আপনি বলছেন হ্যাঁ সেটার অপেক্ষাই, সেটার অপেক্ষা আমি করি না। আচ্ছা বুঝলাম। তবে সবার খাদ্যের অভ্যাসটা একটু আলাদা আলাদা থাকে, সবার আহ খাওয়ারের উম যে স্বাদ বলুন সেটা সবার আলাদা আলাদা থাকে, সেজন্য কাউকে কিছু ওরম না বলাই ভালো। তবে এই খাওয়া দাওয়া ছাড়া এই যে আমি আরেকটা কথা বলেছিলাম এই যে মেলাতে ঘোরা, মেলাতে ঘোরা জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আমার। তো এই দেখুন না, এই এই শীতকালে তো প্রায় আহ তমলুকে তিনটে মেলা হয়ে গেলো পরপর, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে

হ্যাঁ ঘুরতে তো কার না ভালো লাগে. তবে ঘোরার জন্যে সেরকম সঙ্গীটা ও দরকার থাকে। যে হ্যাঁ কোন খানে ঘুরতে গিয়ে কি ধরণের য়ে হতে পারে। এই কলেজে যখন পড়তাম কলেজে পড়ার সময় বেশ ভালো কিছু আমার বন্ধুরা ছিল। তো বিগত চাকরি সূত্রে সবাই বাইরে বাইরে থাকার জন্য দীর্ঘ ষোল বছর কারোর সাথে দেখা সাক্ষাত হয়নি, মানে আমার হয়নি। তো হঠাত করে ওরা বলল যে চল ভাই, আমরা সবাই মিলে গিয়ে একটু এই ঠাণ্ডা আছে, গিয়ে একটু ঘুরে আসি। এবার কথা হলো কোথায় ঘুরতে যাব কি ব্যাপার সবাই মিলে আমরা চিন্তায় পড়ে গেলাম। কারণ আমাদের কাছে যেহেতু সবাই চাকরি করে বা কেউ কোন না কোন কাজের সাথে জড়িত তো কোথাওই এক দিনের বেশী,

গ্রীষ্মকালের দিকের যাওয়া বা অন্য সময় গেলে খুবই অসুবিধা। কারণ সেখানে যোগাযোগ ব্যাবস্থাটা খুব একটা উন্নত নয়, নিজেদের গাড়ি থাকলে তবেই সেখানে গিয়ে ভালো করে সব জায়গায় পারা যায়। তা না হলে খুবই অসুবিধের ব্যাপার। তা আমরাও এখান থেকে নিজেদের গাড়ি করে এই ঝাড়গ্রামে গেলাম, গিয়ে সব বন্ধুরা মিলে সেখানে ঘুরে এলাম, এইটুকুই ঘোরা। আর, মেলার ক্ষেত্রে আপনি যেটা বললেন এই তো সমস্ত জায়গায়, আপনার তো পৌষ মেলা শুরু হবে এক্ষনি, যাবেন তো দেখতে নাকি?

হ্যাঁ ওটা ওই সংক্রান্তির দিন থেকে শুরু হয়, আর ওটা চলে প্রায় তিন চার দিন থাকে মেলাটা। গঙ্গা, গঙ্গা ঘাটের ওখানে মেলাটা হয়। হ্যাঁ আমি তো নিশ্চয়ই যাব দেখতে, মেলা হচ্ছে তমলুক এ আর আমি যাব না একবার দেখতে? সেটা কি কখনো হয়। তবে এই যে ঘোরার কথায় বললেন সেটা কিন্তু আমার একটা জিনিস ভালো মাথায় এল। যে এই শীতকালে এখন আমি নতুন, এখন সব জিনিস জানতে পারছি। যে এই শীতকালে এখন সবাই এই যে পাহাড়ি এলাকায় যাওয়ার চলটা একটু বেড়ে গেছে। এখন সবাই দেখি পাহাড়ি এলাকায় এই শীতকালেতেই যায়। যাতে তারা বরফটা দেখতে পারে। এই যে শীতের temperature তারা হচ্ছে উম শীতের যেই ঠাণ্ডা আহ জিনিসটা মানে যেটা অনুভব করার জন্যে তারা সবাই পাহাড়ি জায়গায় ঘুরতে,